টেবিল দেখা যাচ্ছে হলদে রঙ্গের চেয়ার দেখা যাচ্ছে।

চিকলের মইধ্যে চিকেন তান্দুরি বানানু হচ্ছে পাশে কালো টেবিল দেখা যাচ্চে।

সাইকেল দেখা যাচ্চে এবং দুটি চাটার দেখা যাইচ্চে।

ঘরটির সামোন পাশে গ্লাস লাগানো দেখা যাচ্ছে।

দোকানটিতে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে।

এখেনে দুকান দেখা যাচ্চে বিভিন্ন রঙ্গের ব্যাগ রাখা রয়েচে সামোনে একজন মানুষ দেখা যাচ্চে একজন মহিলা দেখা যাচ্চে।

পেছনে অনেকগুলো দুকান দেকা যাচ্চে ।

সামোনে একটি আলনা দেকা যাচ্ছে।

একটি কাপড়ের দুকান দেখা যাচচে।

পেসনে গাসপালা দেখা যাচ্ছে বড় বড় আকাশ দেকা যাচ্ছে একজনের মাথায় স হলদে রঙ্গের টুপি রাখা যাচ্ছে।